এবং রাস্তার সা-সাইডে খুব সুন্দর করে একটি বাগান আছে এবং উম খুব সুন্দর বড় গাছ আছে ।

এটি হচ্ছে একটি ভলি খেলার গ্রাউন্ড গ্রাউন্ড এর সাইড উম ভালো করে দাগ টেনে দেয়া হয়েছে। এবং তার সামনে একটি সাইকেল দাঁড়িয়ে আছে। এবং ছেলেরা এখানে খেলতে আসেন।

এটি একটি মোটর সাইকেল এবং সাইকেল স্ট্যান্ড।

এবং সামনে একটি গাছ দেখা যাচ্ছে। এগুলো দেখতে খুব দূর থেকে মানুষ আসেন।

একটি হচ্ছে একটি জিম সেন্টার এই জিম সেন্টারে উম-- মানুষরা আসেন নিজেদের বডি ফিটনেস ঠিক রাখার জন্য এবং সুন্দরভাবে এখানে বডি ফিটনেস ঠিক করে দেওয়া হয়।

এটি সুন্দর একটি খুব ফুল গাছ।